ঠান্ডা খাবার দাবার যেগুলো খেলে শরীর ঠান্ডা থাকে যেমন ডাবের জল আখের রস এগুলো খাবে এগুলো তেও শরীর ঠান্ডা থাকবে আর তোমার মেয়েকেও খাওয়াবে হ্যা হ্যা আমি তো মেয়েকে প্রায় প্রতি সপ্তাহেই ডাবের জলটা দেওয়ার চেষ্টা করি কারণ কি ধর আবার অতিরিক্ত দিয়ে ফেললে পারে যদি তার কোনো অন্য কোনো দিকে চলে যায় সে জন্য চেষ্টা করি সবকিছুই একটা মাত্রায় রাখতে আমার শরীর যেভাবে আমি corona য় ভুগেছি তারপরে এই জ্বর এ যা ভুগলাম রে doctor বলছিল আমার নাকি পেটের ভিতর infection হয়ে গেছে সেই infection এর জন্য ডাক্তার আমাকে বলেছে যে যথেষ্ট চেষ্টা করবে যতটা পরিমান তুমি জল খেতে পারো মানে

আমি ঠিক ঠাকই খাচ্ছি আমার তো শরীরে অসুবিধা বলতে কি বলো তো এই গরমের জন্য আমার শরীরে ওই dehydration যেটা সেটাও হচ্ছে plus খাবারের ঘাটতি টা হচ্ছে কারণ গরমে খাওয়া দাওয়া একদমই সম্ভব হয়ে উঠছে না কাজের জায়গায় খাব না মানে জল খাব না খাবার খাব বুঝতে পারছি না এত গরমের মধ্যে তারপর এখন তো না খেলেও চলবে না শরীরটাকেও তো চালাতে হবে না

হম হম হম এবার দেখ গরমের জন্য খাওয়া দাওয়া কমে গেছে কিন্তু এদিকে এবার শরীরে কত রকমের দেখা দিচ্ছে রোগ হা খাওয়ার দাওয়াটাতো শরীরে infect করছেই তখন রোগের সৃষ্টি তো হবেই আর তো কিছু করার নেই এর জন্যই আমি চেষ্টা করছি কিন্তু কি বলত আমাকে বার বার করে সবাই এত পরিমান গরমের জন্য যাতে সবাই একটুখানি ঘরের ভিতরেও যদি থাকে তাও যেন তারা ঠিকঠাক মতো জল টল খায় ঠিকঠাক মতন স্নান টা অন্তত ভালো করে করতে হয় এই যদি ধর শরীর খারাপ হয় না তখন দেখবি কোনো কিছুই

যেন মনে হয় ওলট পালট হয়ে যায় এখন তো ধর মানুষের মানে আরামের দাস হয়ে গেছে এখন সত্যি কথা বলতে আমাদের time এ যেমন আমরা অন্তত খেলা ধুলা করতাম পরিবেশের সাথে মিশতাম বিকাল হলেই আমরা বেরিয়ে যেতাম মাঠে হোক রাস্তায় হোক আমরা যেরম ভাবে হোক খেলা ধুলা করতাম তো সেই শরীরে সেই immunity টা ছিল কিন্তু এখনকার বাচ্ছারা তো একেবারেই ঘরবন্দী আরো covid এর পর থেকে আরো মানুষেরা ঘরবন্দী হয়ে যাওয়ার কারণে তারা ঘন ঘন তাদের শরীরে মানে অসুস্থতা দেখা দিচ্ছে আজ এই কাল সেই immunity টাই মানুষের মধ্যে তৈরী হতে পারছে না এই antibody যদি তৈরিই না হয় তাহলে মানুষেরা কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নেবে ঘন ঘন শরীর আরো খারাপ হবে

শারীরিক ভাবে যেরকম মানসিক ভাবেও লোকে যেন একদম ভেঙ্গে পড়েছে আর এই করোনার পর থেকে তো মানুষ প্রচুর পরিমান ভেঙ্গে পড়েছে এখন দেখ একটা কোনো কিছু হলেই আমার এইটুকু জ্বরের শরীর খারাপের জন্যই সবাই ভাবতে শুরু করে দিয়েছে আমার বোধ হয় আবার corona হয়েছে covid হয়েছে ভেবে সবাই আমাকে বলছে চলো test করাইtest করিয়ে দেখা যাক কিছু হচ্ছে নাকি আমি তাদের কথাতেই রাজি হলাম ভয় মনের মধ্যে চলে আসছে চিন্তায় চিন্তায় তো আরো তাদের শরীরের ওপর তার জন্য আমি বাধ্য হলাম test করাতে আমি test করালাম ঠিক আছে চলো বাড়িতে যেহেতু ছোট বাচ্ছা রয়েছে বয়স্ক মানুষেরা রয়েছে আমি test করিয়েই দেখি তাদের মনের শান্তির জন্য যাতে তারা এই শান্তি নিয়ে থাকতে পারে যে না সত্যি সত্যিই আমার কি হয়েছে আদৌ কি covid হয়েছে কি হয় নি তার জন্য আমি আবার test করালাম জানিস test এর report আসলো যখন তারপর তাদের শান্তি না আমার covid টভিদ কিছুই হয় নি report টা এসছে তারপর তার আগে tax হয়েছে মানুষদের এই অতিরিক্ত ভাবনা থেকেই মানুষদের মনে চাপ পরে

মানে ওদের এই ভয় ভয়ের covid টা এত পরিমান মানুষদের মনে ভয় ছড়িয়ে দিয়েছে মানুষরা অতিরিক্ত ভেবে ভেবে আরো শরীরের ওপর চাপ সৃষ্ঠি করে দিচ্ছে যে কারণে আরো ওদের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে জানিস না স্নেহা ওখানে আমাদের যেখানে আমি hospital এ ভর্তি ছিলাম সেখানে ছোট ছোট কিছু বাচ্ছারা এসছে মানে তাদের মায়েদের এরকম পরিস্থিতি এই বাচ্ছাদের ঘরে বন্ধ করে রেখে রেখে এই online classes করিয়ে করিয়ে এমন পরিস্থিতি একটা তৈরী হয়ে গেছে যে মায়েরা তাদেরকে নিয়ে এসেছে চিকিত্সা করানোর জন্য যে এখন তারা mental depression এ চলে যাচ্ছে আসতে আসতে হ্যা তাদের মানসিক ভাবে তো একটা চাপ তৈরিই হবে মস্তিস্কে তো চাপ তৈরিই হবে কারণ online এ class একে যেমন বাচ্ছাদের পরিবেশের থেকে আলাদা করে দিচ্ছে ঘরকুনো করে দিচ্ছে আর এক হচ্ছে গিয়ে বাচ্ছারা কিছু শিখতে পারছে না

হ্যা স্কুলের পরিবেশ না পেলে তারা কিভাবে পড়াশোনাটাই করবে তাদের মাথায় পড়াটা ঢুকবে কি করে এবার বাচ্ছাদের কে pass ও করাতে হবে মা বাবার ঐদিকটা আছে এইদিক নেই ঐদিক মা-বাবা চাপ সৃষ্ঠি করছে বাচ্ছাদের মাথা আরো বিগড়ে

শ্বাসকষ্ট এত পরিমানে শুরু হয়ে গেছিল আমার নিজেরই mask পরাটাতো অভ্যেসে দাড়িয়ে গেছে এখন যেন একটা চল হয়ে গেছে একটা style জামার সাথে matching করে mask পড়তে হবে মানে mask টা দরকার নেই ধুলোবালি এত ধুলোবালি তো আগে পরত না কেউ covid আসার পর থেকে এখন mask মানে এই mask পরে জানিস তো শ্বাসকষ্ট আরো বেড়ে যাচ্ছে স্কুলে যাচ্ছে mask একটা কোথাও কোনো কিছু কি বলে attend করছে সেখানে mask এবার কি বলত এটা নির্ভর করছে তুই কোন জিনিসের কিভাবে ব্যবহার করবি যেমন mask টা ব্যবহার করাটা দরকার যেরকম কারোর ধর হাঁচি কাশি হচ্ছে সেক্ষত্রে তাদের mask পরাটা দরকার কিন্তু আবার যেরকম যদি ধর তুই এমন একটা পরিবেশে গেছিস যেখানে তোর আসে পাশে প্রচুর গাছ প্রচুর সুন্দর জায়গা সেখানে mask র কোনো দরকার ই নেই তবুও পরবে অনেকে

এসবের যে একটা হাওয়া এসবের যে একটা সুন্দর পরিবেশ সেই পরিবেশের মাঝখানে থাকলে এমনিতেই মানুষের শারীরিক বল মানসিক বল পরিষ্কার বাতাসের মধ্যে পরিষ্কার পরিবেশের মধ্যে থাকলে মানুষের শরীরটাও আরো তরতাজা থাকে না এরকম একটা মানে দুষিত এলাকার মধ্যে থাকলে স্বাভাবিক শরীর আরো খারাপ হবে আর বদ্ধ ঘরের মধ্যে বন্দী হয়ে থেকে কতদিন কারোর mentality ঠিক থাকতে পারে এমনিতেই তাদের মানসিকভাবে বল সমস্ত দিক থেকে তারা ভেঙ্গে পরবে এই একটা চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকতে থাকতে সেটাই এখন আর মানে পরিবেশটাই এখন এরকম হয়ে গেছে যে আমরা এইভাবেই এখন জীবন যাপন করব বাচ্ছারা এইভাবেই বড় হয়ে উঠবে শেষ করে দিয়েছে সে মানসিক দিক দিয়েই হোক বা শারীরিক দিক দিয়ে হোক যেভাবেই হোক শরীর খারাপ এসবের কারণেই covid এর জন্যই আরো মানুষ এখনকার দিনে ঘন ঘন এত অসুস্থ হচ্ছে হ্যা আর সবার মাথায় একই জিনিস চলে এসছে জানিস তো হাঁচি কাশি জ্বর হওয়া মানেই তোমার covid হয়েছে এর একটাই উপায় এখন মানুষকে স্বাভাবিক ভাবে আসতে হবে শরীরে খাবারের ঘাটতি করা চলবে না জলের ঘাটতি করা চলবে না ব্যায়াম ঠিকঠাক করতে হবে এখন তো ব্যয়াম এর তো কথাই নেই মানে বাচ্ছারা যেরকম পরিবেশ থেকে দূর বড়রাও একই জিনিস বড়রাও এখন আরামপ্রিয় হয়ে উঠেছে তাদের কোনো রকম আমাদের মানে বাবারা জেঠুরা এরকম বলত যে ব্যয়াম করো শরীর তরতাজা থাকবে খেলাধুলা কর এখন তো ঐসব কিচ্ছু নেই ঘরের চার দেওয়ালের মধ্যেই মানুষদের জীবন-যাপন আমরাও ছোটবেলায় কত খেলাধুলা করতাম আর online হওয়ার পর থেকে তো ঘর থেকে বেরনারও কোনো ব্যাপার নেই আগে cycling বলো এই বাজার থেকে জিনিসপত্র আনা বা cycling করে দূর দূর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া একটু চারপাশের পরিবেশের একটু আনন্দ উপভোগ করা এগুলো এগুলো আর এখন নেই এগুলো সব উঠেই গেছে এখন সবার মাঝখানে একটা জিনিসই আছে কি বলত কি করে আরাম আমি পাব আর কি করে কম সময়ে সমস্ত কাজ আমি করব আসলে এখন যত উন্নতি হচ্ছে জিনিসের উন্নতি হচ্ছে কিন্তু শারীরিক ক্ষতি হচ্ছে এটা তো মানুষের মধ্যে সেই বোঝার ক্ষমতাটা নেই আর এই বাচ্ছাদের হাতে mobile পাওয়া এগুলো করে করে তাদের যেন সমস্ত energy ই চলে গেছে কোনো কিছু করতে বললেই তারা যেন খুব অলসতাদের কোনো কাজে energy নেই কোনো কাজ করার ইচ্ছা নেই জোরও করা যাবে না জোর করলে তাদের আবার শরীরে চাপ পরবে তাদের শরীর খারাপ হবে আমি তো এখন জানিস না আমার বাচ্ছাকে যতটা পারি চেষ্টা করি mobile থেকে দুরে রাখার এখন যেহেতু একটু স্কুল টুল গুলো খুলেছে একটুখানি ওরা স্কুল এ যাচ্ছে স্কুলের পরিবেশটা পাচ্ছে সেই পরিবেশে আমি চাইছি যে সবসময় যেন বাচ্ছারা এরকম পরিবেশেই থাকতে পারে এগুলো যে কতটা দরকার একটা বাচ্ছার মানসিক growth এর জন্য মানে করোনাতে আমরা খুব ভালো মতো বুঝে নিয়েছি যে ঘরবন্দী হয়ে চার দেওয়ালের মধ্যে থাকলে পরেই জীবনটা অত সহজ ভাবে কাটানো যায় না আমাদেরকে বাইরে বেরোতে হবে সবার মাঝখানে মেলা মেশা করেই চলতে পারলেই আমরা ভালো থাকতে পারব সে যেকোনো দিক থেকে বল আমাদের কে সব দিক থেকে ভালো থাকতে গেলে সব কিছুর মাঝখানে থাকলেই আমরা ভালো থাকতে পারব আমি তো এখন এই যে ডাক্তার দেখিয়ে আসলাম এবার আবার check-up এ গেছিলাম তো এই সেদিনকে তো ডাক্তার আমাকে বলল যে এখন একটু better আছি কিন্তু আমার এই শ্বাসকষ্টটার কারনই হচ্ছে কি জানিস তো জল কম খাওয়া আমাকে জল টা ঠিক থাক পরিমানে খেতে হবে আমি যেহেতু এত কম জল খাচ্ছি এইজন্যে আমার শ্বাসকষ্ট তারপরে আমার বমি বমি ভাবমাথার যন্ত্রণা এইগুলোও তার থেকে বেড়ে চলেছেআমাকে জলটা ঠিকঠাক মতো খেতে হবে দেখি এখন কি করা যায়বুঝতেই পারছিস শরীরের ব্যাপার তো তুই খাচ্ছিস তো ঠিক থাক মতো আমার তো একই ব্যাপার মানে জল খাওয়াটা ঠিকই ওই যে বললাম খাওয়ার দাওয়া এর ঘাটতি হচ্ছে এখন ধীরে ধীরে সেই ঘাটতি জলের মাধ্যমে হোক বা এই weather এখন ধীরে ধীরে যদি change হয় সে অনুযায়ী কারণ গরম এ সত্যি কথা বলতে খাওয়া ঐভাবে সম্ভব হয়ে ওঠে না অল্প পরিমান খাচ্ছি কিন্তু এমন এমন জিনিস খাবার খাচ্ছি যেমন ডাবের জল হোক বা ঠান্ডা কিছু তুই রসালো ফল খাওয়ার চেষ্টা করবি হ্যা এগুলো খাই খাইনা তা নয় তারপর তুই একটু বেশি পরিমানে টক দই খাবি ওই টক দই খেলে পরে জানিস তো শরীরে অনেক অনেক উপকারিতা

আর বলিস না hospital এ থাকার যা অনুভূতি সে আর সে আর বলিস না এই কদিন ধরে hospital থেকে বাড়ি ফিরে আসার পরে যেন নিজেকে কি ভালো লাগছ ওই পরিবেশে থাকতে কার ভালো লাগে বল hospital এর পরিবেশ তো বুঝতেই পারছিস সেইখানে থাকতে থাকতে আমার যেন মনে হচ্ছিলো আমি মানসিক ভাবে ভেঙ্গে পরছিলাম একটা সামান্য জ্বরের থেকে কি এমন হয়ে গেল বল যে জ্বর হয়ে গেল তার জন্য আমাকে hospitalized হতে হল আসলে কিছুই না

এখন আমরা যে এরকম গরম এরকম তো ধর আমরা ছোট থেকে বড় হয়েছি আগে আমাদের ছোটবেলাতে কি এত পরিমান গরম পরত আসলে কি বলত পুরোপুরি মানে আরামের জন্য আমাদের জীবনযাপন এতটাই আরামের হয়ে উঠেছিল এতটাই আরামপ্রিয় হয়ে উঠেছিল

covid এর সংখ্যা এর জন্য আরো বাড়ছে গাছপালা কাটার ফলে আমাদের এখানে শ্বাসকষ্ট এর ইয়েটা ওরজন্যেই আরো হচ্ছে আমাদের গাছপালাই যদি না থাকে শ্বাসকষ্ট তো হবেই শরীরে আরো ক্ষতি হবে

গাছ লাগিয়েছি গাছ আ কিছু ফুলের গাছ লাগানো হয়েছিল আর তুমি আমাদের বাড়িতে এসো দেখতে পাবে কি কি গাছ লাগিয়েছি আরে যাবো দাঁড়া আর একটু শরীরটা ঠিক হোক নিশ্চই যাব একদম একদম শরীরের দিকে মন দাও আর জলটা বেশি করে অন্তত খাও তা বলে অতিরিক্ত না একটা পরিমান মতো জল খাওয়ার সমস্তটা শরীরের জন্য খুবই দরকার মানে শরীরে যদি Hydration টা না থাকে তাহলে প্রচন্ড পরিমানে অসুস্থ বোধ করতে হবে ঠিক আছে তুইও সাবধানে থাকিস হ্যা

নমস্কার আমি অনুষ্কা পোদ্দার বলছি আমি Insurance নিয়ে কিহু বক্তব্য পেশ করতে চাইছি Insurance মানে Policy

পোত্যেক লোকেরই জীবনে Policy দরকার কখন সময় পরিস্থিতি কিরকম আসে কেউ বলতে পারে না একজন মানুষ সারা জীবন কাজ করে গেছে অথচ তার জীবনে কোনো সঞ্চয় নেই যদি তার একটা Policy থাকতো তাহলে যেরকম LIC তাহলে সে বৃদ্ধ বয়েসে সেই LIC র টাকা তুলে তার

কোনো মানুষ যারা জন্য বেতনে কাজ করে তাদের জীবনে কোনো সঞ্চয় নেই তার কোনো Policy নেই তাহলে তারা কি করবে বৃদ্ধ বয়েসে তাদের খুব কষ্টে দিন কাটাতে হবে যদি তারা একটা LIC করে রাখতো অল্প অল্প কিছু সঞ্চয় করে তাদের বয়েস হয়ে গেলে যখন তারা কাজ করতে পারতো না তখন সেই টাকাটা দিয়ে তাদের জীবনযাপন করতে সুবিধা হতো কিছু মানুষ আছে যারা Medical করে রাখে যদি রাস্তা ঘটে যারা চলাফেরা করে Mediclaim করা থাকলে কোনো Accident হলে বা

যদি হঠাৎ সে অসুস্থ একটা মানুষ যার সেরকম কোনো Income নেই অথচ তার একটা Mediclaim করা আছে হঠাৎ সে একটা বড় রোগে আক্রান্ত হলো তখন তাকে একটা ভালো Hospital এ Treatment করতে গেলে তখন তার অনেক খরচ যদি তার Mediclaim করা থাকে তখন সে কি করবে একটা ভালো Hospital এ সে Mediclaim থেকে যে টাকাটা পাবে তার Treatment এর খরচ সে সেখান থেকে চালাতে পারবে

কত রকমের Insurance যেরকম গাড়ি গাড়ি নিয়ে Policy হয় সেই গাড়ি নতুন যদি কেউ একটা গাড়ি কেনে গাড়ির যদি একটা Mediclaim করা থাকে Insurance করা থাকে তাহলে By Chance যদি রাস্তা ঘাটে বেরিয়ে কারোর Accident হয় তখন তার গাড়িটা Damage হয় সে তার Insurance করা থাকলে সেখান থেকে ক্ষতিপূরণ পেতে পারে বা নিজের কোনো ক্ষতিপূরণ হলে সেটাও পেয়ে যেতে পারে

কারোর গাড়ি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় যদি Insurance করা থাকে সে তাহলে সেখান থেকে টাকাটা পেয়ে যেতে পারে তাই পত

একটা বাচ্চাও যদি জন্মায় তখন তার মা কি চিন্তা করে বাচ্চাটার ভবিষ্যতের জন্যে তার একটা LIC করে রাখা দরকার

যাতে বাচ্চাটার মার পরবর্তীকালে বাচ্চাটার পড়াশুনার খরচ চালাতে বা কোনো Line নিতে বাচ্চাটা এগোতে চায় সেই বিষয়ে ওই যে Policy টা যে উনি বারো বছর কি পনেরো বছর ষোলো বছরের জন্য করেছিলেন বাচ্চাটা যখন বড় হবে তখন বাচ্চাটার ওই Policy টা যে টাকাটা পাবে তার মার এককালীন টাকা দিতে হবে না এবং

সেই টাকাটা তুলেই বাচ্চাটার Education জীবনটা এগোতে পারবে সামান্য মধ্যবিত্ত ঘরে তো আর এত্ত টাকা থাকে না যাতে আমরা ভালো এটা বাচ্চাকে ভালো কোনো কিছু জায়গায় পড়াতে পারবো সেই সুযোগ পেয়েও টাকার অভাবে যারা করতে পারে না তাদের উচিৎএকটা প Insurance করে রাখা যাতে পরবর্তীকালে সেই টাকার যে benefit টাকাটা পাবে তার জন্যে

বাচ্চাটার আর পরবর্তীকালে অসুবিধা না হয় বৃদ্ধদের উচিৎ Insurance করে রাখা কারণ পরবর্তীকালে যখন তারা কোনো কাজকর্ম না করতে পারবে Insurance এর টাকা দিয়ে যাতে তাদের জীবনটা যায় তাই পোত্যেক মানুষের উচিৎ Insurance করে রাখা একটা যাতে পরবর্তীকালে তাদের কোনো অসুবিধে না হয়

বর্তমান যা পরিস্থিতি তাই সবাইকেই উচিৎ একটা Insurance করে রাখা সে Mediclaim হোক গাড়ির ব্যাপারে হোক LIC হোক

আমার দুটো বাচ্চা আছে আমি চেষ্টা করবো আমি নিজে যেটা Income করবো তার থেকে আমার দুটো বাচ্চার জন্যে দুটো LIC করে রাখা যাতে আমার যখন কোনো আমি থাকবো না আমার যদি কিছু হয়ে যায় যাতে আমার বাচ্চাদের না কষ্টে দিন কাটাতে হয় সেই কারণে আমি চাইবো যে পারলে আমার বাচ্চাদের জন্যে Insurance করে রেখে যেতে যাতে পরবর্তীকালে ওদের না কষ্ট করতে হয়

তাই পোত্যেক মানুষের উচিৎ একটা করে Insurance করে রাখা

Hello, টিংকু কেমন আছিস?

না কিছু না. বসে রয়েছি আমি চিনতে পারলাম না. পূর্নিমা আমি বলছি.

আরে, পূর্নিমা আরে বাবা, কিরম আছিস?

কতদিন পরে মনে পড়ল এত জলদি? আমার মনে সবসময় থাকে তুই ভুলে গেছিস আমাকে. না না না Hindi না Hindi না.

তোমারে ইয়ে ইস্কুলে আসত বই ধরে ওই মাইয়াটাকে আমি কিরকম ভুলবো? আ, তুমি তুমি কিরকম তুমি ভুলেই গেছ. ঐজন্যে তো call করোনা তুমি. আরে ভুলি নাই. আমি তো বাস্ত আছি তো সেইজন্যেই এ একটু করতে পারিনাই কিন্তু আমার মনে আছে তোমার photo দেখছি. পরিবারের photo দেখছি. তোমরা ভোপালে থাকো তাও জানি. আচ্ছা, আর কি জানো আমার বিষয়ে বলো. আর কি এইটুক টা যথেষ্ট না? হ্যাঁ, খুব যথেষ্ঠ. আর, জামাইবাবু কেমন আছে?

আর আমার জামাইবাবু আমার জামাইবাবু কেমন আছে?

এখন তো ওনাকে transfer হয়েছে জগদলপুর. আচ্ছা. আচ্ছা তোমার ইয়ে জামাইবাবু ইসে কাজ করে না NGO তে না?

আচ্ছা, তো ওদের কে কিরম কিরম কাজ করতে হয়? social work গ্রামে গ্রামে গিয়ে মহিলা সংগঠন গঠন করানো, তারপর কোন কোন মেয়ে আদিবাসী দের গ্রামের ভিতরে যে রাস্তা নাই road বানায়. তারপরে জল কোন গ্রামে নাই সে দেওয়া, current কোন গ্রামে নাই, solar system কোথায় নাই, চাষবাস করার. এরকম বহু সরকারী যোজনা সব আছেনা.

এনে সব Hindi.

আরে, বাঙাল ইন্ডিয়া হিন্দি সব mix হয়ে থাকলে আমি কোন ভাষা কব? বাংলাতে বলো বাংলাতে বলো.

বুঝতে তো পারছি. বাংলাতে বল্লে একটু ভালো লাগে. হ্যাঁ, তো ওটা ওই মহিলা সংগঠনকে সহায়তা করে. আচ্ছা, আর কি কি কাজ আছে ওতে? আর কিছু কাজ নাই. ওই এই করা লাগে ওই এই করতে করতে time হয়না.